দেখতে পাচ্ছেন এটি একটি নদী নদীরটা পুরো নিস্তব্ধ হয়ে আছে নদীতে এখন ভাটা ।

ঘেরা আছে পাঁচিল দিয়ে মহাবিদ্যালয় গেট গুলো সব বন্ধ ক-আ-রা আছে বিদ্যালয়ের রংটি ইয়েলো কালার রং আর--

ওদিকেও একটি রোড চলে গেছে রোডে এর সাইড থেকে ওদিক থেকে একটি সাইকেলের দিকে আসছে এর থেকে যেমন টোটো যাচ্ছে তার সাইডে গাছও আছে গাছ দেখাতে যেমন তালগাছ দেখা যাচ্ছে বট গাছ--